এই যে একটা ছোট্ট ।

এটায় ডিজে আছে বড় বড় ডিজে কালো রং এর গোল গোল একটি স্পিকার লাগানো আছে।

এরা বাড়ি বানছে একটা মানুষ চকার ধরে আছে ধরে যে নামছেন ওই যাওয়া মানুষটা গুলাবি রঙের জামা পেহনে আছে ।

লটকানো আছে যে কি গজরা ফুল যে কি বাঁধানো আছে।

হারা রঙের পর্দা আছে। হারা নীল রঙের পর্দানু আছে।